সাদা গন্ডার হচ্ছে গন্ডার পরিবারের অন্তর্গত একটি স্তন্যপায়ী প্রাণী। এই প্রজাতির গন্ডার পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় টিকে আছে এবং এটির আকার সবচেয়ে বড় এর প্রশস্ত মুখ খাদ্য গ্রহণের উপযোগী এবং এর প্রতিটি সবচেয়ে সামাজিক।